এটি একটি সিনেমার থিয়েটার রয়েছে যেখানে হাওয়া দিয়ে একটা পোস্টার টাঙ্গানো রয়েছে। একটি বিল্ডিং সবুজ সবুজ রঙের আছে।

কাপ -এর ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন রকমের। দেখতে খুবই সুন্দর মন আ --

বসেছে সিঙ্গার এসে এখানে নানা রকমের লোকজন এসছে --

ওখানেও দুটি চার চারটে পাঁচ ছয় রকমের টেবিল রয়েছে বিছানো। এবং অনেক বানানো। অনেক গাছ এখানে চলতেছে।

একটি পুকুর রয়েছে চার সাইড -এ অনেকগুলি ফুলের টব রয়েছে এখানে চারপাশটা নারকেল গাছ র‍য়েছে এবং আ চার সাইড -এ উ-উ ।

সবাই টিচার এর দিকে মুখ করে রয়েছে। টিচার এর হাতে একটি পেন্সিল রয়েছে এবং ছাত্র ছাত্রীরা তার দিকে দেখছে।